একটি ছোট গাছ শোরুম -টির পাশে দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি পেট্রোল পাম্প -এর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

পেট্রোলপাম্প -টির পাশে একটি রাস্তা লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি শহুরে ব্যস্ততার দৃশ্য রয়েছে।

ঘরের এক কোণ দিয়ে সূর্যের আলো ঘরে এসে পড়ছে।

দোকানটির নাম স্লিপওয়েল লেখা রয়েছে।

দোকানটির পাশে একটি গ্রিলের দরজা খোলা অবস্থায় রয়েছে।

একটি চেয়ার রয়েছে যার ওপর একটি টাওয়েল পাতা রয়েছে।

দোকানটির টেবিল -এ একটি ক্যালকুলেটার দেখতে-দেখতে পাওয়া যাচ্ছে।

ডুয়ার্স অপটিক্যালস দোকানটির নাম লেখা রয়েছে।

দুকাপ চা এখানে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি সেলুনের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

একজন ব্যক্তিকে এখানে দেখা যাচ্ছে।

একজন ব্যক্তিকে এখানে লক্ষ্য করা যাচ্ছে।

দুটি বড় ফোটো ফ্রেম উল্টো করে রাখা রয়েছে।

কিছু ব্যক্তিকে এখানে লক্ষ্য করা যাচ্ছে।

কিছু ডল হেয়ার এখানে রাখা রয়েছে।

তাদের সামনে একটি বড় আয়না রয়েছে।

ব়্যাকগুলিতে বিভিন্ন ধরনের রঙ এখানে রাখা রয়েছে।

রংগুলির নীচে রং করার রোলার দেখতে পাওয়া যাচ্ছে।

একানে একটি সুন্দর ঘরের দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে।

স্কুলটির সামনে একটি বড় খোলা মাঠ রয়েছে।

পেছনে একটি বড় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে কিছু বাড়িঘরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেকগুলি দোকানের দৃশ্য লক্ষ করা যাচ্ছে।

স্টেশন -টির ওপর একটি বড় গাছ রয়েছে।

এখানে একটি বড় চওড়া রাস্তার দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

একটি সাদা রঙের ছোট ঘোড়া এখানে রয়েছে।

ক্যানারটির নীচে লেখা আছে পে ইউজিং অ্যানি ইউ_পি_আই অ্যাড ।

পিছনের দোকানে ফ্রিজ -এ অনেকগুলি কোল্ড ড্রিঙ্ক রাখা রয়েচে।

মেঘাচ্ছন্ন আকাশ এখানে লক্ষ করা যাচ্ছে।

দোকানটির ভিতর একটি ফ্যান লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি ফটো স্টুডিওর দৃশ্য রয়েছে।

দেওয়ালে অনেকগুলি ফটো ফ্রেম লাগানো রয়েছে।

বিল্ডিং -টির সামনে একটি বড় গেট রয়েছে।

দুজন সিকিউরিটি গার্ডকে এখানে লক্ষ করা যাচ্ছে।

ওইটার একদম সামনে কিছু বড় গাছ কাটা রয়েছে।